জলাশয়ের মধ্যে একটি বোট রয়েছে । এবং পাহাড়ি অঞ্চলের পাড়ে বেশকিছু গাছপালা রয়েছে এবং এই পাড়ে কয়েকটি পাথর রয়েছে এবং একটা লোক বসে আছে--

একটিজলাশয়ের দৃশ্য দেখানো হয়েছে এই জলাশয়টির মধ্যে কিছুবোর্ড রয়েছে।